যেখানে জেসাস ক্রাইস্টের এর মূর্তি লাগানো.

এবং তার চারপাশে আবার প্লাস্টিক -এর নেট দিয়ে ঘেরা।

এবং ছোটো বাচ্চাটার বয়স হয়তো এক বছর।

একটা নীল আকাশ এবং আ-নৌ-আ লেকটার মধ্যে খুব একটা ভালো উম দৃশ্য দেখা যাচ্ছে.

যে দোকানের নাম নিউ মোবাইল এক্সপ্রেস .

আইটেল নামের কিছু আ আ্য ইয়ো চো অ আ্যডবেটাইজমেন্ট ও ঝোলানো আছে এখানে।

মার্কেটের সামনে অনেকগুলি বাইক এবং স্কুটি দাঁড়ানো।

স্টুডেন্টরা তা মনোযোগ দিয়ে শুনছে.

এবং কোনো দোলনার মতন একটা জিনিসের মতে সবাই উঠে বসে এনজয় করছে।

রাস্তার ধারে একটা হোটেলের আঃ ফোটো .

এবং দেখা যাচ্ছে এয়ারটেলের ভাউচারও পাওয়া যায় হয়তো।

সেখানে অনেক জন লোক অনেক লোকজনকে দেখা যাচ্ছে.

দেখে মনে হচ্ছে একটা মলের ভেতরের ছবি।

ওরা আম ওদের জন্য আ জেন্স কালেকশন থেকে বিভিন্ন জিনিস দেখে যাচ্ছেন।

কোন কিছু জিনিস ফিক্স করছেন হয়তো.

এ্যাবং পিছনে ওই বিল্ডিংটার মধ্যে একটা ফার্মেসির ওষুধের দোকানও রয়েছে.

বিভিন্ন ধরনের গাছপালা যেমন ফুল গাছ অ্যা উঁ ফল গাছের গা ছোট ছোট চারা রয়েছে।

এবং সেই স্টকের মধ্যে অনেক বিস্কিট এবং আ চিপস ম্যাগি এইসব জিনিস রাখা.

এ্যাবং ফাদার ওদেরকে কিছু বলছেন বা বোঝাচ্ছেন।

এবং বিভিন্ন পলিটিকাল আঃ পার্টির আঃ পতাকাও দেখা যাচ্ছে সেখানে.

যেখানে কালার প্রিন্টিং থেকে শুরু করে ফ্ল্যাক্স আ-তারপর আই_ডি কার্ড ফটো আ-এইসব কিছু জিনিস করানো হয়.

আবং সামনে একটা ব্যানারও লাগানো আছে বৈদ্যনাথ রাইস মিল .

একটা বিল্ডিং দেখা যাচ্ছে যেই বিল্ডিংটা অনেকগুলি বেলুন দিয়ে এবং লাইট দিয়ে সাজানো।

ফটো দেখে মনে হচ্ছে একটা স্কুল .

আ অ্যাবং দুটা বিল্ডিং রয়েছে বিল্ডিং ঘর রয়েছে যেটা আ ফুল বিল্লিং অ্যাবং টিন দিয়ে করা।

এবং স্কুলের আর চারপাশটা বড়ো বড়ো গাছপালা সবুজ গাছপালা দিয়ে ঘেরা.

এটা একটা স্কুল যেই স্কুলটার মধ্যে লেখা লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুল

এবং তার সাথে একটা দোকান দেখা যাচ্ছে যেটা হয়তোবা মনে হচ্ছে আ্য কোনও স্কুটি বা বাইকের শোরুম .

ফুয়েলের ট্রাক মনে হচ্ছে.

বোঝা যাচ্ছে না কিসের কন্সট্রাকশন সাইট ।